ব্যক্তি দুটি মেশিনে কাজ করছে।

এখানে দেখে মনে হচ্ছে কোনো এক ধরনের পোগ্রাম চলছে।

মাঠের কিছুটা অংশ জুড়ে প্যান্ডেল -টি করা হয়েছে।

ছবিটিতে জাগায় জাগায় গরু খাবার পোয়াল ঢিপি রয়েছে।

মাটিতে তিনটি গরু ঘাস খাচ্ছে।

রুমটির এক সাইডে অনেক জিনিসপত্র সাজানো রয়েছে।

ল্যাপটুরটির -টির সাথে কিবোর্ড ও মাউস -ও দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি ভাঙা বাড়ির দৃশ্য লক্ষ করতে পারছি।

বাড়িটির প্রায় অধিকাংশ অংশই ভাঙা হয়েছে।

এখানে দুজন ব্যক্তি ব্ল্যাকস প্যান্ট হোয়াইট শার্ট পরে দুদিকে দাঁড়িয়ে রয়েছে।

স্কুলের সামনের বড় গেটটি বন্ধ রয়েছে ছোট গেটটি খোলা রয়েছে।

আমরা একটি স্ট্যাড্যান্স -এর ছবি দেখতে পাচ্ছি।

গাছ দুটির কি-কিছুটা অংশ অরেঞ্জ হোয়াইট কালার করা রয়েছে।

নদীটির দুপাশে ছোট বড়ো অনেক পাথর আছে।

এখানে আমরা একটি রাস্তার দৃশ্য লক্ষ্য করতে পারছি।

রাস্তাতির পাশে একটি গাছ লক্ষ করা যাচ্ছে।

রাস্তাটির ওপাশে একটি কারেন্টের খুঁটিও রয়েছে।

ছবিটিতে একটি লাল কালারের ঘর দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি ক্যান্টিনের দৃশ্য দেখতে পাচ্ছি।

এ রুম টির মধ্যে বাঁশের জি আঃ কাজ করা অনেক জিনিস পত্র রয়েছে।

জঙ্গলটির মাঝপথ দিয়ে একটি কাঁচা রাস্তা রয়েছে।

জঙ্গলের সামনে একটি আপ এন ডাউন গেট আছে।

পেছনে নীল কালারের একটু কিছু মেশিন দেখতে পাচ্ছি।

কিছু ব্যক্তি কেনাকাটার জন্য এসেছে।

এখানে আমরা একটি মাঠের ছবি দেখতে পাচ্ছি। মাঠটির মাঝখানে একটি কাঁচা সরু রাস্তা আছে।

পাঁকা রাস্তাটির ওপারে একটি বিল্ডিং গর দেখা যাচ্ছে।

যাদের পাইলস হয়েছে তাদের ওষুধ বিতরণ করা হচ্ছে।

আমরা এখানে একটি গ্লোসারি শপের দৃশ্য দেখতে পারছি।

শপটির মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র সাজানো আছে।

দোকানগুলির সামনে সুন্দর করে প্রদীপ ও মোমবাতি সাজানো রয়েছে।

রুমটি সাধারণত দেখে মনে হচ্ছে কোনো একটি ফার্মেসি ।

সামনে আমরা একটি কম্পিউটার লক্ষ্য করতে পারছি একটি চেয়ারও রাখা রয়েছে।